দেখতে পাচ্ছি না এই যে ছবিটা দেওয়া আছে যে মা সন্তোষী মা এর মন্দির আছে।

ভালো লাগার এখানে মায়ের পুজো হয় খুব ভালো। মায়ের পূজো দেওয়াটাও ভালো।

পাচ্ছেন এখানে এখানে অনেক লোকজন মানে ।

এবং লোকজন এসে পেসেন্ট এর কছে জিজ্ঞেস ও করে খুব আর পেসেন্ট এর এখানে খুবই।

কেউ পাটি করতে আসে এবং অনেকে ঘুতে আসে পঁচিশ ও তেইস শে জানুয়ারি এইসব জায়গায় ঘুরতে আসে।

এই দেখতে পাচ্ছেন এটা সুজুকি এখানে বাইক ফাইক।

এবং ডেট দিয়ে লেখা আছে ভালো লাগছে দেখতে চারজনে।

এবং খুবই সুন্দর হয়েছে সবাই টাকা পয়সা জমা দিতে পারে এবং ফোন ও নিতে পারে ।

দেখতে পাচ্ছেন এটা একটা উম উম বড় একটা বিল্ডিং ।

এসব ব্যায়াম করলে শরীর ভালো থাকে ছেলে মেয়েদের ।

এখানে এটা একটা মল এই মলে দেখুন লোকজন ভিতরে ঢুকছে এখানে সিনমা হল ও আছে এখানে অনেক জামাকাপড় পাওয়া যায় বাটিক শাড়ি পাওয়া যায় এবং ভালো ।

কত দিনের আছে যে আমরা যিশু ।

গেট বিয়ে বাড়ি যে গেট হয় সেগুলো সাজানো হয় নানা রকম ফুল গোলাপ ফুল জবা ফুল সূযমুখীফুল নানা রকম ফুল।

এই ছবিটা দেওয়া আছে এটা দেখুন অনেক সময় রিক্সা বাইক ।

আর এখানে অনেক সি.পি.এম মেয়েদের পোস্টার মারা আছে ।

এইসব জায়গায় সাইকেল কিনতে হয় বাইক কিনতে হয় আর বাইক যেন কোন কাজের বাইক ওপাওয়া যায়।

এটা দেখতে পারছেন এটা একটা কলকাতা জায়গা এখানে এই কলকাতার এই জায়গায় দেখুন গাড়ি ঘোড়া খুব ভালো হবে।

করেছে ফোয়ারা গুনো সেরকম ফুল দিয়ে জল পড়বে।

হাসফাস থাকে ও ছবি দেখতে অনেক অপূর্ব সুন্দর লাগে এটা একটা সুন্দর।

এদিকে অনেক সময় লতানো গাছে বেরিয়েছে গাছগুলো দেখতে ভালো লাগছে লতানো গাছগুলো ।